এটি আমাদের এলাকার একটি বিদ্যালয়। এই স্কুল - টি বেশ বড়। স্কুল - এর সামনে খুবই বড় একটি লোহার গেট রয়েছে এবং মেইন গেট - এর পাশে একটি ছোট গেট - ও রয়েছে।

মাঠে ছোট ছোট ধান গাছগুলি খুবই সুন্দর ভাবে বেড়ে উঠছে। এই এলাকার নিকটবর্তী অঞ্চলে রয়েছে একটি ছোট টিলা। এটি জঙ্গল-এ আবৃত।

এটি আমাদের এলাকার একটি মুদির দোকান। এই দোকানটিতে জিনিসপত্রে ঠাসা। এখানে সমস্তরকমের মুদির জিনিসপত্রের সাথে আলু পেঁয়াজ রসুন আদা প্রভৃতি পাওয়া যায়।

এটি আমাদের এলাকার পর্যটন ক্ষেত্র। এই জায়গার চারিপাশে রয়েছে পাহাড়। এই পাহাড়গুলি থেকে সৃষ্টি হয়েছে নদী। এই নদীগুলি অসংখ্য ঝর্ণা তৈরি করেছে।

পাঁচ থেকে ছ''হাজার টাকার বেচাকেনা হয়ে থাকে। এলাকার মানুষজনের এই দোকান থেকে বই কিনে থাকেন। এখানে বাচ্চা থেকে বড় সকলের জন্য বই রয়েছে।

এটি আমাদের এলাকার একটি হসপিটাল । এই হসপিটাল -এর বাইরে হসপিটাল থেকে ক্যাম্প বসানো হয়। এখানে বিনামূল্যে --

এই নদীতে প্রচুর মাছ রয়েছে। এলাকার কিছু মানুষ নদী থেকে মৎস আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। এই নদীতে।

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর। এই দপ্তরটি বহুতল। দপ্তরটির সামনে সুন্দর একটি গেট রয়েছে। এই দপ্তরটির বাইরের --

এটি আমাদের এলাকার একটি পাহাড়ি এলাকা। এই এলাকার চারিপাশে রয়েছে ছোট ছোট অসংখ্য পাহাড় এবং পাহাড়গুলির চারিপাশে রয়েছে জঙ্গল। এখানে পাহাড়ের ওপর একটি খুবই সুন্দর মন্দির রয়েছে।

এটি আমাদের এলাকার রেস্টুরেন্ট । এই রেস্টুরেন্ট এ খুব ভালো ভাবে টেস্টি টেস্টি খাবার পরিবেশন করা হয়। এই রেস্টুরেন্ট -এ --

এখানে কর্মীদেরকে মান্থলি স্যালারি দেওয়া হয়।

পার্ক - এর ভেতরে খুব সুন্দর একটি ঝর্ণা রয়েছে। বাচ্চাদের জন্য অসংখ্য খেলার দোলনা রয়েছে। পার্ক - এর ভেতরে সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং বসার অসংখ্য সিট রয়েছে।

পাঁচজন কর্মী কাজ করেন। এলাকার মানুষেরা এই সেলুন এ তাদের সার্ভিস করিয়ে থাকেন।

এটি আমাদের এলাকার একটি নার্সারী । এই নার্সারী টি বেশ বড়ো। এখানে বিভিন্ন প্রজাতির গাছ তৈরি করা হয়। এখানে ফুল গাছফলের গাছ --

এখানকার কর্মচারীরা এই এলাকার মানুষকে চিঠি প্রদান করে থাকে।

রাতের বেলা প্লাটফর্ম এ কিছু আলো জ্বলে। এখান দিয়ে দূরপাল্লার গাড়িগুলি রাতের বেলা স্পিড এ যাতায়াত করে। রাতের বেলা সবসময় ট্রেন যায়।

দোলনা রয়েছে। পার্ক এর মধ্যে একটা সরকারি টয়লেট রয়েছে এবং এখানে একটি বড় রেস্টরুম ও রয়েছে। এখানে পিকনিক করার সমস্ত রকমের পরিবেশ বর্তমান।

রিসেপশনিস্ট থাকেন। ওয়ার্ড বয় রাও তাদের কাজ করেন।

এটি আমাদের এলাকার একটি নদী। এই নদীটি বেশ খরস্রোতা। নদীর দুইপাড়ে রয়েছে অসংখ্য গাছ। এখানে মানুষজন --

এই নদীর পাশে অসংখ্য শিল্প কারখানা রয়েছে যার বিষাক্ত জলের প্রভাবে নদীটির এই অবস্থা।

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তার পাশেই রয়েছে একটি অটো স্ট্যান্ড । এখানে সবসময় গাড়ি যাতায়াত করে থাকে। এলাকার মানুষজনের সবসময় এই এলাকা দিয়ে যাতায়াত করে।

এটি আমাদের এলাকার একটি ইতিহাসিক স্থান। বিদ্যাসাগরের বাড়ি এটা। এই বাড়িটি কেন্দ্র করে এখানে পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে। বিদ্যাসাগরের --

এটি আমাদের এলাকার একটি সবজি মার্কেট । এই সবজি মার্কেট -টি বেশ বড় । এই সবজি মার্কেট -এ রাস্তার দুইপাশে অসংখ্য সবজির ষ্টল রয়েছে।

দপ্তরটির ভেতরটি নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার নিরিশ্কার করা হয়।

এ দপ্তরটি থেকে এলাকার মানুষকে বিভিন্ন রকমের পরিষেবা প্রদান করা হয়।